এটি একটি পেট্রোল পাম্প এখানে অনেক ব্যক্তি ডিজেল পেট্রোল গাড়িতে ভরছি এবং এটি খুব ভালো পেট্রোল এখানে দাম ও ঠিকএটাই তো সুবিধা পুরুলিয়া জেলা তে অনেক দু-তিনটা আছে।

আরো বেশি আছে এটা অগুন্তি এখানে পেট্রোল ডিজেল পেট্রোল দুটোই একসঙ্গে পাওয়া যায় দামও রেট -এ ঠিক আছে এটা খুব ভালো সুবিধা।

এটি কোনো মসজিদ -এর মত দেখাচ্ছে এখানে অনেক গুলো লাইট দিয়া আছে উআর পেছনে একটি বড় বিল্ডিং আছে এখানে এখন কাজ চলছে এখানে তার আছে অনেকগুলি এখানে তার থেকে সাবধান হয়ে যাও যাওয়া দরকার।

এটা এটার জন্য অনেক দূর দূর থেকে লোক যাচ্ছে দেখতে পেছন দিকে একটি বড় মাঠ আছে আর পেছনে ঘরদোর দুই বিঘ--

বাস -লা স্টার্ট করা হয়েছেএবং এক লোক সাইকেল যাচ্ছে এটা এটি খুব ভালো সুবিধা বাস -এ করে ঘর টুকু পৌঁছে দেওয়া ।

আরে বাপ এত সুন্দর জায়গা তো আমি দেখিয়ে নাই মনে হচ্ছে | এধার ব্যাম আছে বড় একটা ওইদিকে একটা পাহাড় দেখাচ্ছে জল সূর্যতে এমন ভাবে কিরণ দিচ্ছে মেঘলা বোঝাচ্ছে ঝাপস সাইন দিয়েছে | ওই যে একটা বড় রোড আছে রাস্তা আছে মানে রাস্তার ওই দিকে পাহাড় আছে |

দপাত পাঁচ ছটা পা দেখা যাচ্ছে সাতারা মাঘ সাদা সাদা মেঘ দেখা যাচ্ছে | পাঁচটা সেলফি নেব এই সবুজ সবুজ গাছ আছে --

ওই বিবেকানন্দ স্থানীয় শিক্ষা কি কি বটে অত সব জানিনায় অনেক সুন্দর দেখাচ্ছে | ঘরটা যদি আমি পারি তো ভালোই । হত অমিত ঢুকে দিতি ঘরটায় আরো তরো আছে ঝলকিছে ।

এরা মনে হচ্ছে কোন কিছু বাইরে যাবার খেলা প্রস্তুতি করছে | এরা মনে হচ্ছে কোচিং এ .এস কলেজ বা স্কুল -এর চেলা বঠে এটা মাস্টারের সঙ্গে গেছে | কোন কোন কিছু দেখেছে বা ইয়া করেছে একটা বড় মাঠের মধ্যে ওপারে গাছটাজ অনেক কিছু আছে আর এদিকে দেখা যাচ্ছে ঘাস টাস অনেক --

এটা খুব এটা এটা সেই মাস্টার লা ওহা দেখা আমার আর কোন চান্স নাই |কোন কার নাই রোদ্দুর জল ও পড়ছে রোদ ও দিচ্ছে।

এটির মধ্যে কোন ব্যাংক লাগল | এদিকে দেখা যাচ্ছে বড় ঘর আছে লগ আছে| একটা বড় পাইপ নিয়ে ধরে আছে। ওদিকে পোস্টার আছে অনেক কিছু ব্যাংক -এর ভিতরটা অনেক কিছু জিনিস আছে | টাকা তোলা যাবে --